এখানে একটি পুরানো দিনের মন্দির দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরটির তিনটি চূড়া দেখা যাচ্ছে সামনে ।

এটিও একটি স্টেশান ঝাড়গ্রাম স্টেশান ।এ-এ- স্টেশান -এর বাইরে তিনটি ওয়েটিং রুম এর চেয়ার রাখা আছে ।স্টেশান চত্বর পুরো ফাঁকা সামনে ওয়ে--লেখা আছে ওয়েটিং রুম।